জাভাতে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কনস্ট্রাক্টর ওভারলোডিং কি
এবং কন্সট্রাকটর ওভারলোড করা
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 ওএস জাভা ডেভেলপমেন্ট কিট 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে ব্যবহার করে জাভাতে কন্সট্রাকটর তৈরী সম্পর্কে জানতে হবে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
httpwwwspoken tutorialঅর্গ কনস্ট্রাক্টর ওভারলোডিং কি
ক্লাসের জন্য একাধিক কন্সট্রাকটর ব্যাখ্যা করুন
তারা প্যারামিটারের সংখ্যা বা ধরনে ভিন্ন হওয়া আবশ্যক
এখন কন্সট্রাকটর ওভারলোড করা দেখি
এক্লিপসে এ দুটি ভ্যারিয়েবল এবং একটি মেথডের সাথে আমার কাছে একটি ক্লাস স্টুডেন্ট রয়েছে
প্রথমে একটি প্যারামিটারাইসড কন্সট্রাকটর তৈরী করি
তাই লিখুন স্টুডেন্ট প্রথম বন্ধনীতে ইন্ট নাম্বার কমা স্ট্রিং the name কোঁকড়া বন্ধনীতে লিখুন roll number ইস ইকুয়াল টু নাম্বার এবং নামে ইস ইকুয়াল টু the name সুতরাং এখানে দুটি প্যারামিটারের সাথে একটি কন্সট্রাকটর রয়েছে
এটিকে কন্সট্রাকটর বলি
সুতরাং নামে মেথডে লিখুন নিউ স্টুডেন্ট প্রথম বন্ধনী সেমিকোলন
আমরা একটি এরর দেখি
এটি বলে যে কনস্ট্রাক্টর স্টুডেন্ট আইএস আনডিফাইন্ড
এর সহজ কারণ হল আমরা কন্সট্রাকটর দুটি প্যারামিটারের সাথে ব্যাখ্যা করেছি
এবং আমরা প্যারামিটার ছাড়া কন্সট্রাকটরের আহ্বান করছি
সুতরাং আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে
তাই প্রথম বন্ধনীতে লিখুন 22 কমা উদ্ধৃতি চিনহের মধ্যে রাম
আমরা দেখি যে এররের সমাধান করা হয়েছে
সুতরাং মেথড আহ্বান করি
তাই নামে এর আগে লিখুন স্টুডেন্ট s ইস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট
এখন অবজেক্ট s ব্যবহার করে স্টুডেন্টডিটেইল মেথড আহ্বান করুন
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা আউটপুট রূপে 22 এবং রাম দেখি
এখন কন্সট্রাকটর প্যারামিটার ছাড়া ব্যাখ্যা করি
তাই লিখুন স্টুডেন্ট প্রথম বন্ধনী কোঁকড়া বন্ধনীতে roll number ইস ইকুয়াল টু 0
এবং নামে ইস ইকুয়াল টু উদ্ধৃতি চিনহের মধ্যে হাইপেন অর্থাৎ কোনো নাম নেই
তাই এখন আমরা প্যারামিটার ছাড়া কন্সট্রাকটর আহ্বান করতে পারি
সুতরাং লিখুন স্টুডেন্ট স্1 ইস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট প্রথম বন্ধনী সেমিকোলন
এক্ষেত্রে আমরা এরর দেখি না যেহেতু কন্সট্রাকটর প্যারামিটার ছাড়া ব্যাখ্যা করেছি
তারপর স্1 ডট স্টুডেন্টডিটেইল
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
সুতরাং আউটপুটে জেরো ও দাশ দেখি এবং ডিফল্ট কন্সট্রাকটর আহ্বান করা হয়েছে
এটি হল কন্সট্রাকটর ওভারলোডিং
এখানে ভিন্ন প্যারামিটারের সাথে দুটি কন্সট্রাকটর রয়েছে
স্পষ্টত উভয় কন্সট্রাকটরের নাম একই
তাই প্যারামিটারের ধরণ এবং সংখ্যার উপর নির্ভর করে কন্সট্রাকটর আহ্বান করা হয়
কন্সট্রাকটর ওভারলোডিং এর সুবিধাগুলি দেখি
এখন ধরুন কন্সট্রাকটর দুটি প্যারামিটারের সাথে আহ্বান করি
তাই লিখুন স্টুডেন্ট s3 নিউ Student এখন প্রথম বন্ধনীতে ধরুন আমি প্রথমে নামে আর্গুমেন্ট এবং তারপর রোল নাম্বার দিয়েছি
দেখি কি হয়
সুতরাং উদ্ধৃতি চিনহের মধ্যে রাজু কমা 45
আমরা একটি এরর দেখি যা বলে যে কনস্ট্রাক্টর স্টুডেন্ট উইথ থে প্যারামিটার স্ট্রিং কম্মা ইন্ট আইএস আনডিফাইন্ড
তাই প্রথমে কন্সট্রাকটর ব্যাখ্যা করি সুতরাং লিখুন স্টুডেন্ট প্রথম বন্ধনীতে স্ট্রিং the name কমা ইন্ট r no তাই এখানে প্রথম প্যারামিটার হল স্ট্রিং এবং দ্বিতীয় প্যারামিটার হল ইন্ট
তারপর কোঁকড়া বন্ধনীতে roll number ইস ইকুয়াল টু r no এবং নামে ইস ইকুয়াল টু the name প্রোগ্রাম সংরক্ষণ করুন
এখন আমরা দেখি যে এররের সমাধান করা হয়েছে
এখন মেথড আহ্বান করি
সুতরাং স্3 ডট স্টুডেন্টডিটেইল
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা আউটপুট রূপে 45 এবং রাজু দেখি
তাই এখানে দেখি যে যখন কন্সট্রাকটর আহ্বান করি প্যারামিটার সম্পর্কে চিন্তা করার কারণ নেই যা আমরা পাস করছি
এর সহজ কারণ হল আমরা ভিন্ন প্যারামিটারের সাথে ভিন্ন কন্সট্রাকটর ব্যাখ্যা করেছি
সুতরাং সঠিক কন্সট্রাকটর ওভারলোড হয়েছে
এখন আমরা একটি কন্সট্রাকটর ব্যাখ্যা করতে পারি যা শুধুমাত্র একটি প্যারামিটার নেয় যা হল রোল নাম্বার তাই লিখুন স্টুডেন্ট প্রথম বন্ধনীতে ইন্ট নুম
কোঁকড়া বন্ধনীর মধ্যে roll number ইস ইকুয়াল টু নুম নামে ইস ইকুয়াল টু নো নামে
এখন এই কন্সট্রাকটর আহ্বান করি
তাই লিখুন স্টুডেন্ট স্4 ইস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট
এক্ষেত্রে একক আর্গুমেন্ট পাস করব
তাই 61 পাস করি
তারপর স্4 ডট স্টুডেন্টডিটেইল প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
সুতরাং আমরা আউটপুটে রোল নম্বর 61 এবং নাম নো নামে হিসাবে দেখি
আমরা দেখি যে নিউ এক্সিকিউট হওয়ার পর সঠিক ওভারলোডেড কন্সট্রাকটর আহ্বান করা হয়
উল্লেখ্য প্যারামিটারের উপর ভিত্তি করে সঠিক কন্সট্রাকটর ওভারলোড করা হয়েছে
এইভাবে কন্সট্রাকটর ওভারলোডিং সম্পন্ন করা হয়
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কন্সট্রাকটর ওভারলোডিং সম্পর্কে
কন্সট্রাকটর ওভারলোড করা এবং কন্সট্রাকটর ওভারলোডিং এর ব্যবহার
আত্ম মূল্যায়নের জন্য এমপ্লয়ী ক্লাসের জন্য একাধিক কন্সট্রাকটর তৈরী করুন এবং কন্সট্রাকটর ওভারলোড করুন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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorgNMEICT Intro আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি